হু খুব সুন্দর ভাবে সাজানো হয় বেলুন দিয়ে প্লাস্টিকের ছোট ছোট ডিজাইন দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়।

দোকানে বিশেষ করে কাপড়ের দোকানে উর্দ্ধে সাজানো ম্যাটার করে। সিস্টেমেটিক ভাবে এবং--